এটা একটা ফাংশনের ছবি।

ফুল দিয়ে সাজানো দুইটা হৃদয় দেখা যাছ--

ছবিতে ঝর্ণা বয়ে যাচ্ছে।

অনেকগুলো গাছ ঘাস দেখা যাচ্ছে।

এই চিত্রটা একটা পূজার স্থানের দৃশ্য।

ছবিটাতে চারটা লাইট জ্বলছে ।

কয়জন মানুষ দেখা যাচ্ছে।

আশেপাশে অনেক কয়টা দোকান আছে।

ছবিটাতে একটা জাগায় কন্সট্রাকশন হচ্ছে।

আশেপাশে অনেক কয়টা বিল্ডিং দেখা যাচ্ছে।

পিছনের দিকে জল বয়ে যায়।

দুজন মানুষ দেখা যাচ্ছে।

পিছনে একটা কালো রঙের চেয়ার দেখা যাচ্ছে।

একটা টি_ভি দেখা যাচ্ছে।

অনেক কয়টা বেঞ্চ রাখা আছে।

বাইরে দুইটো ব্যানারে ইন্ডিয়া পোস্ট লেখা আছে ।

সামনের দিকে একটা কুকুর দেখতে পাচ্ছি।

একজন মানুষ আছে দাঁড়িয়ে।

ডানদিকে সিদাসিধি অনেক কয়টা দুকান আছে।

একটা খেলার মাঠের দৃশ্য।

দুটো আইস ক্রিম রাখার বক্স আছে।

পাঁচটা বাস দেখা যা--

আ বসার বেঞ্চ দেখা যাচ্ছে।

বহুত কয়টা চেয়ার রাখা আছে।

কয়টা ঘর দেখা যাচ্ছে।

ছবিতে একটা গাড়ি দেখছি।

ছবিতে একটা লাইট পোস্টও আছে।

এই ছবিটাতে একটা স্কুলের ভিতরের দৃশ্য দেখিয়েছে ।